tagging in git এর spoken tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা নিম্ন সম্পর্কে শিখব
এই tutorial জন্য আমি ব্যবহার করছি
এই tutorial অনুসরণ করতে
এখন tagging সম্পর্কে শিখি
ট্যাগিং একটি commit stage ইম্পরটেন্ট চিহ্নিত করতে ব্যবহৃত হয়
ভবিষ্যতে references জন্য একটি কমিটকে bookmark we মত tag করতে পারি
সাধারণত এটি প্রকল্পের release পয়েন্ট mark করতে ব্যবহৃত হয় যেমন v10
tags দুই ধরনের হয়:
প্রথমে আমি দেখাবো যে lightweight tag কিভাবে বানায়
এখন git repository mywebpage we যাই যা আমরা আগে বানিয়েছি
terminal ফিরে যান এবং লিখুন: cd space mywebpage এবং enter টিপুন
প্রদর্শন করতে html files ব্যবহার করা অব্যাহত রাখবো
আপনি আপনার পছন্দের যে কোনো file type ব্যবহার করতে পারেন
এখন git log check করতে লিখি git space log space hyphen hyphen oneline এবং enter টিপুন
এখন আমাদের কাছে রিপোজিটরীতে তিনটি commits রয়েছে যা হল added colors added history html এবং initial commit
এখন নবীনতম commit added colors a একটি lightweight tag বানাবো
যখন আমরা একটি tag বানাই ডিফল্টরূপে এটি নবীনতম কমিটে বানানো হবে
লিখুন: git space tag space v11 এবং enter টিপুন
এখানে আমি tag name v11 দেবো আপনি আপনার পছন্দের যে কোনো name দিতে পারেন
আপনি নিম্ন লিখে tag দেখতে পারেন git space tag এবং enter টিপুন
এখন আমাদের রিপোজিটরীতে শুধুমাত্র একটি tag রয়েছে
এরপর শিখব যে একটি annotated tag কিভাবে বানায়
প্রথমে প্রদর্শন করতে আমি mypage html file কিছু পরিবর্তন করব
লিখুন: gedit space mypage html space ampersand এবং enter টিপুন এখন file কিছু lines যোগ করি
তারপর file সংরক্ষণ এবং বন্ধ করি
এই পয়েন্টে আমাদের কাজ commit করি
লিখুন: git space commit space hyphen a m space double উদ্ধৃতিতে added content in mypage html এবং enter টিপুন
এখন ধরুন যে এই বিশেষ stage এই প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ
তাই আমাদের এই commit পয়েন্টে একটি tag বানাতে have
এখানে আমরা একটি annotated tag বানাবো
লিখুন: git space tag space hyphen a space v12 space hyphen m space double উদ্ধৃতিতে my version v12 এবং enter টিপুন
m flag ব্যবহার করে আপনি আপনার পছন্দের যে কোনো tag ম্যাসেজ দিতে পারেন
এখানে tag ম্যাসেজ বৈকল্পিক
tag তালিকা দেখতে লিখুন: git space tag এবং enter টিপুন এখন আমাদের কাছে দুটি tag রয়েছে
এখানে v11 হল lightweight tag এবং v12 হল annotated tag
আমরা tags মাঝে অন্তর কিভাবে করি
আমরা git show command প্রয়োগ করে দুটি tags মাঝের অন্তর দেখতে পারি
লিখুন: git space show space v11 এবং enter টিপুন
এখানে আমরা lightweight tag v11 এর সম্পূর্ণ বিবরণ দেখতে পারি
এটি শুধুমাত্র কমিটের বিবরণ এবং file পরিবর্তন দেখায়
এরপর আমরা annotated tag v12 এর বিবরণ দেখবো লিখুন: git space show space v12 এবং enter টিপুন
এখানে আমরা দেখতে পারি
annotated tag এর সর্বদা সুপারিশ করা হয় যখন আপনি সহযোগিতায় কাজ করেন
এখন শিখি যে পুরানো কমিটে একটি tag কিভাবে mark করে
প্রথমে আমরা git log check করব লিখুন: git space log space hyphen hyphen oneline এবং enter টিপুন
এখন উদাহরণস্বরূপ আমি আমার দ্বিতীয় commit added history html a একটি tag বানাতে চাই
লিখুন: git space tag space hyphen a space v10 space তারপর added history html এর commit hash copy এবং paste করুন space লিখুন: hyphen m space double উদ্ধৃতিতে my version v10 এবং enter টিপুন
আমরা tag দেখতে সক্ষম হবে যা এখন বানিয়েছি লিখুন git space tag এবং enter টিপুন
আপনি এখানে নির্মিত tag v10 দেখতে পারেন
এরপর আমরা শিখব git log এর সাথে tags কিভাবে বানায়
লিখুন: git space log space hyphen hyphen oneline space hyphen hyphen decorate এবং enter টিপুন
আপনি tag names সাথে git log দেখতে পারেন
এখন আমরা অনাবশ্যক tag মুছে ফেলা শিখব
ধরুন আমি tag v11 মুছে ফেলতে say
লিখুন: git space tag space hyphen d space v11 এবং enter টিপুন
এই ম্যাসেজ deleted tag v11 এবং এর commit hash দেখায়
আমরা যাচাই করব যে tag মুছে গেছে কি নয়
লিখুন: git space tag এবং enter টিপুন
এখন tag v11 দেখতে পারি now যেহেতু এটি সফলভাবে মুছে ফেলা হয়েছে
এর সাথেই আমরা এই tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি in tutorial আমরা শিখেছি
নির্দেশিত কাজ হিসাবে
এই link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় video ডাউনলোড করে দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ